আহ আমার ও খুব ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম। চলেন আসা করি আবার কখনো কথা বলবো।

ঠিক আছে। হ্যাঁ আমরা আবার আসলাম । এবার আহ তুমি কি আহ এবারের বিশ্বকাপ আহ খেলা দেখছ? আহ তোমার কি মনে হইলো? বিশ্বকাপ দেখব না কেন? বিশ্বকাপ চার বছর পর পর একবার আসে, এটা যে আমেজ, এই আমেজটা যে মানে এটা যে একদম পুরা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 না কিন্তু এবারের বিশ্বকাপ টা হচ্ছে আহ আমাদের আহ আহ কাতারে, এশিয়ার মধ্যে ।

থেকে যাবে, লেটিন আমেরিকা থেকে যাবে, আমেরিকা থেকে যাবে, সারা পৃথিবী থেকে কাতারে যাবে । এই যে কাতারে গিয়ে মানুষ খেলা দেখবে, তাদের যে কাতারের যে আয়োজন বা, বা তারা কিভাবে এত? মা~মানে সুন্দর সুন্দর মাঠ তৈরী করলো স্বাভাবিক, কাতার মুসলিম country আর সেখানে সবকিছুতে restricted, restriction থাকে তো সবাই ভেবে নিচ্ছে যে হ্যাঁ যে কি যেন হবে কাতারে। তাহলে তো এইখানে দেখলে সব এতো আয়োজনই মাটি হয়ে যাবে, এতো বিশাল একটা হ্যাঁ program এই জিনিসটা মাটি হয়ে যাবে কিন্তু কাতার আসলে আমাদের জন্য যা করছে এই FIFA টার জন্য এটা পুরোই একদম অবিশ্বাসও না এই যে corona চলে গেলো corona উম আহ তারপরে আমাদের দেশের যেই অবস্থা বা পৃথিবীর যেই অবস্থা, যেই আহ মানে তার মধ্যে তাদের কি মানে delightful একটা আয়োজন ছিল awesome.

হম তার মধ্যে সবার জন্য যে একটা অতিথি আপ্পায়নের যে একটা বিশেষ ব্যবস্থা তার তো মানে একদম কথাই নেই, যারাই ঐখান থেকে post করতেছে বা আমরা social media গুলোতে দেখতেছি তাদের যে আত্বিয়তা এইটা আসলে একদম পুরাই লাজবাব ছিল. তাদেরকে আলাদা আলাদা gift দেওয়া, সব কিছু। স্মরণীয় বিশ্বকাপ হয়ে থাকবে হ্যাঁ এটা আসলে তারা করে রাখছেও এতো স্মরণীয় আমরা আসলেও ভুলবো না

আহ যারা উম আহ কিনছে তা~ তো আমাদের এই কাতার বিশ্বকাপে আহ বত্ৰিশটা team যেখানে আহ অংশ গ্রহণ করছে তার মধ্যে তুমি কোন team এ? এ মানে participate করলাম। আমি কোনো কিছুতেই participate করি নেই, আমার team এ participate করার মতো যোগ্যতা নেই আমি অনেক দূর থেকে আমি একটা team এর খুব ছোট supporter ছিলাম আপনি কোন team এর supporter ছিলেন? আমি তো winning team এর supporter সেই উম যখন থেকে খেলা মোটামুটি বুঝি ওই তার পরেও কম পক্ষে তো তিন চার বারো বছর হয়েই গেছে, তখন থেকে আমি বারো বছর ধরেই তো আমি আর্জেন্টিনার die hard fan আর এবার তো জানেনই আর্জেন্টিনা জিতে গেছে এইটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের ছিল খুব খুব বেশি উপভোগ করলাম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

আমি খেলা দেখছি আমি তিনটা আমি শুনুন আমি তিনটা বিশ্বকাপ দেখছি তার মধ্যে আমি দুইটাতেই দেখেছি আমার team final খেলছে ঠিক আছে তো ছত্রিশ বছর করে ছত্রি~ এইটা আমরা ছত্রিশ বছর ধরে লাভ নাই তার কারণ প্রতি বছর হচ্ছে না তো হচ্ছে তো চার বছর পর একবার সেই হিসেবে ধরতে পারা যায় তিন দুই বার পর বা তি~ য়া চার তিন চার বারো সেই দেখো অনেক দিন হিসাব ওই হিসাবে গেলে আবার পিছায়ে যাবো বাদ দেন কিন্তু আপনারা আমাকে ছত্রিশ বছর বললে cup টা নিলো যেহুতু সে সেই কারণে এর মানে তাদের যে আবেগ বা তাদের যে একটা নয় আনন্দ সেইটা কিরকম মানে লাগতেছে যেহুতু আর্জেন্টিনা supporter অনেক বেশি আপনা~ কি ভাবে যে আপনাকে বোঝাবো সেই আসলে ভাষা আমার নাই, কিন্তু সত্যি কথা বলতে দশ নম্বর jersey র আহ jersey যে cup টা এবার নিতে পেরেছে ধরতে পেরেছে এইটা আমাদের জন্য খুব খুব খুব বেশি মানে উপভোগ্য ছিল আমরা খুব চাচ্ছিলাম মেসির মতন একজন player cup টা নিক অন্তত খারাপ যখন সে বলছিলো যে না এইটাই last বিশ্বকাপ আর তারপর খেলবে না তার মানে এইবার যদি cup নিতে না পারে তার মানে ওর এতো সুন্দর একটা career সেখানে বিশ্বকাপের য়ে টা থাকবে না এই জিনিসটা খুব খারাপ লাগতো লাগতো অনেক খারাপ লাগতো আর final মানে quarter final এ এসে তো খুব বেশি tension প্রথম match থেকেই তো, প্রথম match এ যখন হেরে গেলো তখন এতো এমন ভাবে upset হয়ে গেছিলাম যে কি হবে এই জিনিসটা মানে ধারণাই করতে পারতেছিলাম না আর team কি করবে এইটা নিয়ে খুব ভয়ে ছিলাম এর পর পর পর পর unbeaten থাকাটা খুব proud এর ব্যাপার ছিল তারপরেও ভিতরে কিন্তু প্রচুর ভয় ছিল হম কিন্তু সত্যি কথা আপনাদের আমি জানি আপনি ব্রাজিলের supporter আপনাদের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 তারপরে quarter final হ্যাঁ semi final পরের match গুলোতে তো আর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

না কাঁদবেন না কেন? হার জিৎ আছে জিতবে

এই বার নিতে পারে নাই সামনে নিবে

করতে হবে এমন তো কথা নেই কারণ বিশ্বকাপটা হচ্ছে চার বছর পর পর মানে নতুন নতুন খেলোয়াররা আসতেছে নতুন নতুন খেলার যে ধরণ ভঙ্গি ধরণ change হচ্ছে নিয়ম কানন change হচ্ছে হ্যাঁ আহ শুধু আর্জেন্টিনা যে এ হারলো সৌদি আরাবিয়ার সাথে যে goal টা যে goal টা দিছে হ্যাঁ সে দশ নম্বর jersey সে কিন্তু এই যে FIFA যে দশটা যে আহ goal যে তারা video বের করছে বা সবচে সুন্দর goal হ্যাঁ এর মধ্যে প্রথম আহ ওই goal টা তাহলে দেখা যাচ্ছে যে ল্যাটিন আমেরিকা বা ইউরোপ যে এ দলগুলো আছেই সেখানে তারা

নৈপুণ্য সেই নৈপুণ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ওই ওই ওই ওই যে player টা goal করলো তার goal টা কিন্তু প্রথম হয়ে গেলো keeper যে দশটা goal এর যে video র মধ্যে তার একটা goal আহ প্রথম হয়ে গেছে তো সেটা বড়ো কথা নয় কিন্তু আমরা দেখি কেন football দেখি হচ্ছে খেলা ভালো লাগে বা যাদের যাদের খেলা এই যে মেসি খেলে তারপর নেমার খেলে খেলে খেলা ভালো লাগে, খেলা ভালো লাগে দেখে তো সারা বছরই খেলা দেখা হয়ে খেলা ভালো লাগে এরকম কিন্তু FIFA র ব্যাপারটা তো একদমই আলাদা

বড়ো একটা আসরে আপনারা যে এতো বারের champion final পর্যন্ত আসতে পারেন নেই সেই আক্ষেপটা আমাদের সাথে একটু প্রকাশ করেন আমরা কিছু মনে করবো না আসাটা যে quarter final এ আমরা আহ উম qualified হতে পারেন নাই কিন্তু ওইটা ওইটা বড়ো কথা নয় হার জিৎ তো আছেই এই জায়গাটা যে ছত্রিশ বছর ধরে নিতে পারে নি আর্জেন্টিনা but এই যে ছত্রিশ বছর পর নিলো কিন্তু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

নতুন প্রজন্মরা কিন্তু রোনা পায়ে স্বাভাবিক কেউ তো একটা কিছু শুরু করবে, তারাও তো শুরু করে আসছে।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 কিন্তু এইবার এইবার আমি তো মোটামুটি খেলা তো আমি খুব বেশি, খুব বেশি দেখি মানে ইয়ে করি না খুব বেশি বুঝি তা নয় কিন্তু FIFA র সময়টা কেমন যেন খুব বেশি উপভোগ করি মানে এইটা এইটার আমেজটা না নিতে চাইলেও কেমন যেন লেগে যায় সব মনে প্রাণে সব জায়গায়তে যে আচ্ছা ঠিক আছে FIFA, FIFA চার বছর পর আসতেছে আর চারদিকে যে হৈ হৈ রোই রোই একটা কলরব এই ব্যাপারটার থেকে কিন্তু আমরা একদমই দূরে থাকতে পারি না হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখা যায় তারপরেও যে ওই european cup, english cup তারপরে যে cup গুলো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 আগমন ঘটে তারাই কিন্তু পরবর্তীতে বিশ্বকাপে আহ খেলার জন্য

আর এই চারটা বছর কিন্তু বাছাই পর্ব হয়ে তার পরে আসতে হয়ে যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এক একটা team এর ranking এক এক রকম বর্তমানে দেখা গেছে যে ব্রাজিলের ranking কিন্তু এক তার উপরে আর্জেন্টিনার ranking হলো ও তিন বেলজিয়াম ছিল দুই দুইয়ের থেকে চলে গেছে তারা তিনে হম এ ভালো ভালো team গুলোয় কিন্তু আসতে পারে নি এইবার যেমন ইটালী আসে নাই, জার্মানি প্রথম রাউন্ডেই চলে গেছে স্পেন ও চলে গেছে স্পেন ও ই জার্মানি তারা দ্বিতীয় রাউন্ডে আসতে পারে নাই last এ ষোলো তে chance পায়ে নাই but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 ability তারপর stamina সব কিছু মিলায়া ঝিলায়া অনেকগুলো team খুবই ভালো খেলছে তো এই এর মধ্যে হার জিৎ থাকবে আর জিতবে কিন্তু সত্যি কথা বলতে কি সব সময় আর্জেন্টিনা কে support করি তো আর মেসি কে খুব বেশি আহ ভালো লাগে এর আচার আচরণ ব্যাক্তিত্ব সব কিছু মিলায়ে তো সে cup টা নিশ্চে এইটা মানে চোখে যে দেখবো এটা সত্যি সত্যি যে পূরণ ও হয়ে যাবে এই জিনিসটা যে আগে চিন্তা করে নি আশা করতাম দুয়া করতাম যাতে হয়ে কিন্তু এটা যে আসলেও দেখতে পাবো আমরাও আর কি পরবর্তীতে আমাদের পরের generation গুলোতে এই যে একটা গল্প করতে পারবো না যেমন আমাদের আগের generation আমাদের সাথে করে গেছে যে হ্যাঁ ইয়ে ম্যারাডোনা এভাবে খেলছিল ওর পরে আর কেও ও ভাবে খেলে নাই তারপর ওইখানে ওইভাবে জিৎ ছিল এই সেই এই গল্পটা যে আমি একটা team কে support করতাম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

যে ব্রাজিল বা আর্জেন্টিনা যে এই দুইটা দেশ কেই কিন্তু বাংলাদেশ প্রচুর পরিমানে পছন্দ করে এবং support করে যার কারণে দেখা যায় যে

তারা যে social media র মাধ্যমে এক এক দিন আমাদের কাছ পর্যন্ত পৌছালো এই যে আমাদের পতাকাটাকে সম্মান জানালো আমাদের দেশটাকে আমাদের জাতি আমাদের এই যে আমরা যে শ~ মানে এটাকে support করি এই জিনিসটা যে ওনারা এত বড়ো ভাবে দেখছে যে আমাদের support টা তারা, তারা যে খুশি হয়েছে সম্মান দেখাইছে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগছে আমাদের কাছে এই জিনিসটা ভালো লাগার মতন আর দুইটা দেশের মধ্যে শুধু মাত্র একটা আমাদের আরেকটা দেশের সাথে আরেকটা দেশের যে হ্যাঁ সম্পর্কটা বেড়ে গেছে আমাদের zero করে যার করণেই কিন্তু এই FIFA যার কারণেই এই বিশ্বকাপ আর বিশ্বকাপ cup এর মধ্যেই কিন্তু ওই চিত্রটা দেয়া থাক~ আছে যে আহ বিশ্বকাপটা কেন ভ্রাত্বিত্ব সৃষ্টি করা বা সম্পর্ক সৃষ্টি করা একটা মানে আহ দেশের সাথে আরেকটা দেশের হ্যাঁ এখন তো সেই তাদের ওখানকার সাংবাদিকরা আমাদেরকে দেখতে আসতেছে তারা তাদের rally তে তাদের আহ celebration এ সব কিছুতে আমাদেরকে involve করছে তারা মানে আমাদেরকে নিয়ে যে এই যে আমাদের support টাকে নিয়ে যে তারা এভাবে মাতলো সব এই এত সুন্দর একটা celebration এ এটাই তো আমাদের কাছে অনেক বড়ো একটা ব্যাপার যে তারা এটা এটা হচ্ছে কৃতজ্ঞ চলে আসছে যেখানে ওই যে আহ ইস্রায়েল আর তিনি হ্যাঁ যে এইখানে আহ ওই উম পতাকাটা আহ মানে পিলিস্তিন এর যে পতাকা সে পতাকা নিয়ে কিন্তু

হ্যাঁ আপনিও অনেক কথা আমার শুনলেন আমিও আপনার মূল্যবান অনেক কিছু মতামত পেলাম, আশা করি আমরা সব কিছু নিয়ে খুব ভালো থাকবো আচ্ছা বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন, আল্লা হাফিস আপনাকেও আল্লা হাফিস thank you Hello কি করছিস? তুই কি করছিস? আমি নিজেকে জিজ্ঞেস করব কি করছি নাকি? পাগল ভেবেছিস নিজের মতন?

একটা biscuit ওরে বাবা! সত্যি কত খাস!

সে তো কোন যুগের কোন কথা। না ওদের তো অনেক আগের relation পাকা হয়ে গেছে।

আর এখন ওরা live-in এ থাকে বা বিয়ে করছে বা whatever একটা relation এ আছে। তোর কি? এতো মাথা ব্যথা কিসের? তুই তো জীবনে কিছু করতে পারলি না।

ওই India's got talent. India's got talent.

ওইটাই তো যাদের মধ্যে ওটা দুইজন ওরা যদি সুখী থাকে ওরা happy থাকে আমাদের কি? ওদের পরিবারের কারো কিছু আসে যায় না তো আমাদের মাথা ব্যথা করে লাভ কি? দুইজনেই তো adult ওদের ইচ্ছা। কেউ কার সাথে পালিয়ে এসেছে তা তো রোজই কেউ না কেউ কারো না কারো সাথে পালায়।

এতো আদকাচরা rumor বা আদকাচরা gossip গুলোতে মাথা লাগাস কেন? জানলে পুরো খবরটা জান।

সেটাই তো বলছি জানলে পুরো খবরটা জান আর্ধেকটা জেনে কি লাভ? আরে ওটা মাল্লিকা নয় ওটা মালাইকা তুই তো নাম পর্যন্ত জানিস না। আর latest কিছু বলনা bollywood এ কি হচ্ছে? রানবীর কাপুর? মেয়ে হয়েছে তো। মেয়ে, মেয়ে হয়েছে।

কিন্তু আলিয়ার ওই গাঙ্গুবাই performance টা কিন্তু দুর্দান্ত।

ইস! কি জঘন্য কথা বলসিস! এটা তো পাপ করেছিস, পাপ। হম হম

এত ভালো performance এত ভালো ছবি। এটাতে বাজে কথা কি হলো? যে একটা ভাল ছবি দেখিসনি। সেটা বাজে কথা? হ্যাঁ তুই তো সারাক্ষণ এইসব বাজে gossip গুলিতেই নাক গলাস। কার বউ কার সাথে পালালো, কে কি করলো না করলো। কত ভালো একটা artistic জিনিস দেখতে হয় সেইটা দেখবি সেইটা না।

আমি তো যথেষ্ট শান্ত আছি। আমি যখন রাগি তখন না তোরা সামনে থাকতে পারিস? কেউ থাকিস না।

ওই AK versus AK

মানে বাংলা এ কে নয় । A and K alphabets AK. আনিল কাপুর versus আনুরাগ কাশ্যাপ কোথায় এটা? এটা Netflix

না না। মাথা খারাপ? ওই যে আমার একটা বন্ধু সে পাঠায় ছবি গুলো।

সে যাই হোক সেটা ও জানে আমি অত জানি না। আমার তো subscription নেই। হ্যাঁ, খাবি? guess কর।

ওই যে ওইটা তে ছিল না, ওই দাহানে । তুই ওইটা। দাহান ঐ web series এ আরে যেইটাতে সৌরভ সি~শুক্লা ছিল, তিশকা চোপড়া। আরে ওইটা। ওই রাক্ষসের ওইটা। ওই যে mines এর মধ্যে একটা রাক্ষস ওই আছে।

mentos খাইলে তোর দিমাগ কি বাত্তিটা জ্বলে যাবে। জ্বলে যাবে I mean.

তুই বল ছিলিস না ওই আম~ মান্নাতটা দেখতে যাবি।

আমি কবে বললাম? তুই যেতে চাইছিলিস। আরে ও নিজের মান্নাত যে ওই board টা আছে না ওটা change করেছে। নতুন একটা change করলো তারপরে আবার নতুন change করলো।

ওই একটা board পঁচিশ হাজার টাকার board